এবং এখানে কিছু বড় বিল্ডিং এবং কিছু ছোট ছোট--

দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খেলনা এবং বাচ্চাদের খেলনা এখানে রয়েছে ও প্রতিটি রেকে উম সুন্দর করে জিনিসগুলি রাখা আছে এবং একটি সুন্দর লাইট --

দেওয়াল দেওয়া আছে এবং এখানে একটি ভেস্টিজের সাইনবোর্ডও--

কিছু কিছু ফ্লাওয়ার সব।

এবং একটি মোবাইল দেখা যাচ্ছে।

এবং এখানে একটি কালি মূর্তি দেখা যাচ্ছে এবং সামনে অনেকগুলি চেয়ার দেওয়া আছে।

আত্মীয় স্বজন তাদের সাথে দাঁড়িয়ে আছে।

দেখা যাচ্ছে একটি হোটেল রুম ।

ছেলে মেয়ে বসে আছে এবং কিছু একটা জিনিস বানাচ্ছে।

এটি একটি বাজার।